ছবিও দেখতে পাচ্ছি যেটা হয়তো কোনো ব্যাঙ্ক ই হবে আর একটি গাড়ির সাইড এ আমি একটা ছোট্ট গাড়ির অংশ দেখতে পাচ্ছি।

এবং তাদের পায়ের নিচে অনেক জল আছে হয়তো কোনো নদী হবে এবং আকাশে সুন্দর নীল আকাশে মেঘ এবং একটি চাঁদও দেখতে পা-- ।